আমরা ওই তিন চার দিনের জন্যেই গেছিলাম । আর তোরা? আমরাও তো আমরা বললাম না ওই এ প্রথম দিন পরের দিন উদয়গিরী খন্ডগিরী গেলাম দুদিন তারপর দিন পুজো দিলাম তিনদিন। তারপরের দিন চান টান করে রাত্রেবেলা ওই চারদিনের জন্য ওটা পুরো । হ্যাঁ পুরো চারদিনের জন্য কেনাকাটা খাওয়া দাওয়া সব করে ঘুরে টুরে পুরো একদম Complete করে বাড়ি তারপরেতেও বাড়ি আসলাম । বাড়ি এসে সেই একই জীবন আমি পড়াতে যাই, ও অফিসে চলে গেল

যাওয়া যায় পূরীতেও গিয়ে ঘুরে আসতে পারে । একটা মন্দির বিয়ের পর মন্দিরে পুজো দেওয়া হ্যাঁ এভাবেও ঘুরে আসতে পারে । কারণ এটা দরকার হয় একটু পুজো টুজো দেওয়ার তাই না?

তুইতো বিয়ে করিসনি এখনও বিয়ে কর তাহলে তুইও বুঝবি। একসাথে যাবো তখন । হ্যাঁ তখন একসাথে যাবো তোর বর আমার বর, হ্যাঁ ততদিন দেখবি আমরা বুড়ো হয়ে যাবো, তোরা নতুন নতুন বিয়ে করবি। পুরী ঘুরে আসবি হ্যাঁ তো কি হয়েছে? তোমরা থাকো তোমরা তো এমনিতেও ভয় পাও আমি। সাথে যাই ঘুরে আসি গিয়ে পুরীতে। আর ওই সমুদ্র সত্যি অনেকজনা ভয় পায় । হ্যাঁ। না আমি সত্যি খুব ভয় প পেয়েছিলাম সত্যি বলতে । আমার বর চান করেছিল যেহেতু বড়ো বড়ো ঢেউ অতো সুন্দর জায়গা। হ্যাঁ পুরীতে গিয়ে আমার সত্যিই খুব ভালো লেগেছে দারুন লেগেছে । হ্যাঁ আমারও তাই খুবই সুন্দর লেগেছে হ্যাঁ হ্যাঁ হুম ঠিক আছে তাহলে আজকে ঠিক আছে চল কালকে আবার অন্য গল্প করবো খোন। হ্যাঁ হ্যাঁ টাটা চল রাখলাম হ্যাঁ হ্যাঁ টাটা।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

হম hello হ্যাঁ তখন কথা বলতে বলতে phone টা কেটে গেছিলো। আচ্ছা আচ্ছা তো কি করছো তো? কি করবো বসে ছিলাম তো তখন যেটা বলছিলাম তো তুমি কি সেখানে কি যোগদান করলে যে তুমি পরিবেশ সম্বন্ধে যেটা বলছিলে একটা সংস্থার মধ্যে দিয়ে ওখানে যোগদান করবে।

হ্যাঁ যোগদান করে নি মানে করব ভাবছি আর কি এই মানে দুই এক দিন কি সপ্তাখানেক এর মধ্যে হয়তো করে যাব তো ওরা জোর করছে যে হ্যাঁ আমাদের হয় সাথে join হও তবে এই সামাজিক কিছু একটা করা যাবে তো আমিও ভাবনা চিন্তা করে দেখলাম যে না এটা একটা ভালো উদ্যোগ এদের সঙ্গে চোখ দিয়ে থাকে তাহলে সামায়ের জন্য বা আমাদের

আচ্ছা সেটা ভালো কথা মানে যোগদান করার সঙ্গে সঙ্গে তোমাকে কিন্তু একটা কাজ করতে হবে যেটা হচ্ছে যে ধর ছোট ছোট কিছু দল তৈরি করতে হবে তোমাকে সেই দল তৈরি করে তাদেরকে ভালো করে সমস্ত বিষয়টা বলতে হবে। তারপরে তোমার যেসব এলাকাগুলো আছে যেখানে পরিবেশ সম্বন্ধে এগুলো পরিবেশ সম্বন্ধে যেগুলো য়ে করবে মানে সচেতনতার দিকে গুলো বাড়াতে হবে সেগুলো তোমাকে সেটা ওদেরকে বোঝাতে হবে ভালো করে তারপরে তখন তোমাকে কাজটা শুরু করতে হুম হুম হুম হ্যাঁ ঐরকম ওরকম কিছু একটা করতে হবে কারণ আহ লোক জনের দরকার আর একটা team তৈরি না করতে পারলে তো হবে না কারণ একার পক্ষে তো সম্ভব নয়

একদমই তাই মানে জ্বালানি যে ব্যবহারটা সেটা সম্বন্ধে কিন্তু বলতে হবে যাই হোক জ্বালানির যেটা এখন ধরো মানুষ কি করছে gas থাকা সত্ত্বেও কিন্তু gas ব্যবহার করছে না কিন্তু কাঠের রান্নাবান্নাটা করছে তো সেটা সম্বন্ধে বোঝাতে হবে যে এই কাঠ থেকে উনুনের রান্না করার পরে যে ধোঁয়াটা বেরোচ্ছে সেটা কিন্তু পরিবেশ দূষণ করেছিল তো সেটা সম্বন্ধে বোঝাতে হবে gas এর ব্যবহারটা জানা জানাতে হবে। যে কিভাবে কি করলে যাতেটা তো আমাদের সম্ভব হয় বা এলাকাটা যে এলাকায় তুমি যাবে সেই এলাকাটা ভালো করে পরিষ্কার করেছে রাখতে হবে যাতে তোমার রোগ থেকে দূরে থাকো হ্যাঁ তো যে নিজের জায়গায় জিনিস পত্র ফেলতে হবে হ্যাঁ যাতে করে সমস্ত রকমের যাতে পরিবেশে কোন রকম ভাবে অসুবিধা না হয়। আর একটা জিনিস কথা সেটা হচ্ছে গাছ লাগানো গাছটা কিন্তু লাগাতেই হবে। গাছটা লাগানোর জন্য কিন্তু অনেক রকম কিন্তু আমাদের পরিবেশের যে দূষণ টা কিন্তু অতিরিক্ত পরিমাণে বেড়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সে তো অবশ্যই গাছ তো লাগাতেই হবে আর মানে একটা target নিতে হবে যে প্রত্যেক জন কিন্তু যাতে দিনে পার day তে যাতে দশটা কি পাঁচটা করে গাছ লাগাতে হবে এরকম একটা উদ্যোগ নিতে হবে আর সেই গাছের পরিবেশটা যাতে করতে পারে একদম তাই এই বছরে দেখবে একবার যে বিশ্ব পরিবেশ দিবসটা হয় না তখনই কিন্তু একবার school college বলো বা কোন সরকারি দপ্তরে বোলো তখনই কিন্তু গাছ লাগানো হয় তারপরে কিন্তু কেউ আর গাছ লাগায় না। মানে একটা দিনের জন্য কিন্তু মনে পড়ে যায় প্রত্যেকটা মানুষের যে না সেদিন পরিবেশে গাছ লাগাতে হবে। পরিবেশ দূষণ কমাতে হবে। তার ওপরে অনেক অনেক কথা বল বলেন কিন্তু তারপরে কি হয় যত সময় যাই যত দিন যায় সে কথাগুলো পুরনো হয়ে যায় সেরকম আর কেউ সেরকম উদ্বেগি নেই না তারা সব নিজের নিজের জীবনের মধ্যে ফিরে যাই ধরো হুম হুম হুম সেটা তো আছেই কারণ আহ মানে এখনকার লোকজন তো বুঝতে পারছো সবাই ব্যস্ত আর পয়সার পেছনে সব ভাগছে পয়সা ছাড়া তো ultimate কিছুই হয় না তো লোকজন double income করার জন্য সব পয়সার পেছনে ভাগছে তো সে ক্ষেত্রে কিন্তু আমরা আস্তে আস্তে পরিবেশটাকে কিন্তু ভুলে যাচ্ছি যে পরিবেশ আমাদের কে আহ এত কিছু দিচ্ছে আর পরিবেশকে আমরা return gift দিচ্ছি না তো সে ক্ষেত্রে কিন্তু একটা খুব খারাপ ব্যবস্থা খারাপের দিকে চলে এসছে কিন্তু। তো এটা ভাবনা চিন্তা করা কিন্তু আমাদের খুব দরকার একদমই ঠিক মানে আমি ভাব আমার মতে যেটা বলে যে পরিবেশের যে দূষণটা বাড়ছে কিন্তু সেটার দিকে কোন সচেতনতা খুব মানে তাড়াতাড়ি করা উচিত না হলে দেখো এরকম যদি চলতে থাকে কিন্তু সত্যি কথাই বলতে আমাদের জীবনে তো প্রচুর প্রভাব ফেলছে বা এর পরে হয়তো আরো প্রভাব ফেলবে হ্যাঁ যেমন শব্দ দূষণ শব্দ দূষণ কিন্তু একটা আমাদের জীবনের লক্ষ্যম একটা জিনিস ঠিক আছে অতিরিক্ত শব্দ অতিরিক্ত শব্দ

হম শব্দ দূষণের ফলে কিন্তু অনেক রকম অসুবিধা হচ্ছে মাথা যন্ত্রণা করছে হ্যাঁ তো এই ব্যাপারটাও কিন্তু তো না দেখতে হবে যাতে শব্দ দূষণের এটা কম পরিমাণে হয়।